যার রূপ অপূর্ব লাগছে। দেখে অনেকটা স্বর্ণমন্দির মনে হচ্ছে।

এটি একটি দেখেই মনে হচ্ছে একটি শোরুম । দূর থেকে দেখা যায় উপরে হেডিং করা আছে টাটা মোটরস ।

এটা দেখেই বোঝা যাচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির একটি জায়গা।

এটি একটি নির্জন এলাকা নয় একটি জনজাতি এলাকার ব্যাগ দেখে বোঝা যাচ্ছে সামনে প্রচুর লোক--

এটি একটি স্কুল অফ এডুকেশনস দূর থেকে লেখাটা স্পষ্ট না হলেও যেটা বোঝা যা--

দুজন শ্রমিক এখানে কাজ করছে।

জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে বেশ কালারফুল ।

চারটে সেট -এ চারটে ঠাকুর দেখতে পাচ্ছি পিছনে অসংখ্যক মন্দির ও দেখতে পারছি ছবিটার থেকে।

বইয়ের সেলফ আছে সামনে একটি ফটো আছে এটি জলের ট্যাংঙ্ক জার যেটাকে বলা হয় সেটা রয়--

ঠিক সামনে একটি বেবি - র ছবি দেখা যাচ্ছে ওপরে একটি এ. সি. ফলস সিলিংএন্ড ফ্যান সবকিছুই দেখা যাচ্ছে

সামনে যে ছবিটা দেখছি দেখে ঠিক মনে হচ্ছে না এটি একটি ইউনিভার্সিটির --

পাশে অনেক জিনিস পত্র রয়েছে তার একটি মেশিন এর সাহায্যে সে কাজটা করছে।

এটি একটি মন্দির যেটা দেখে বোঝা যাচ্ছে এখানে আমরা পাঁচটি মন্দির দেখতে পারছি।

এটি একটি মন্দির যেটি দেখে বোঝা যাচ্ছে। যেখানে জিনিসপত্র হয়তো দান করা --

এটি একটি ফ্যাশন ওয়ার যেটা দেখেই বোঝা যাচ্ছে নায়রা ।

কিছু টোটো দেখা যাচ্ছে কিছু অটো দেখা যাচ্ছে। কয়েকজন মানুষকে স্কুটি আর বাইক নিয়ে যেতে দেখা যাচ্ছে এখানে।

একটু নজর করলে দেখা যাবে মসজিদ টার ঠিক ভিতরে একটি স্কুটারস রয়েছে গেট টি খোলা মসজিদের চূড়ো টা সবুজ মসজিদ টা খুব সুন্দর লাগছে দেখতে--

বাড়িটির ঐতিহ্য দেখে বোঝা যাচ্ছে বেশ পুরোনো।

এটি একটি কোনো কারখানায় বা কোনো দোকানে কিছু একটা কাজ করছে একজন মহিলা একজন পুরুষ।

স্কুটারস এন্ড সাইকেল রয়েছে। সামনে একটি মানুষকে দেখা যায় রাস্তার এপার থেকে তোলা ওপারের একটি সুন্দর দৃশ্য ।

এখানে কোনো একটি প্রোগ্রাম অনুষ্ঠাপিত হচ্ছে একটি হল ঘর যেটা দেখে বোঝা যাচ্ছে।

এটি একটি কোনো ফুড শপ যেটা দেখে বোঝা যা--

পাশে দুটো এডভারটাইস মেইড ওর কিছু বোর্ডস টানানো রয়ে--

তাদের পিছনে কত সুন্দর একটি গাছের ঝোপ।

দেখে খুব সুন্দর লাগছে ছবিটা বাচ্চা গুলোরা একরকম ড্রেস আপ করে রয়েছে তাদের প্রত্যেকের হাতে একটি করে সার্টিফিকেট ।

খুব সুন্দর জায়গাটা। পুরো সবুজে ভ --